বিল্ডিংয়ের বড়ো গেটটির সামনে একজন মহামেডান দাঁড়িয়ে আছে।

সেখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে।

একটি বাচ্চা চুপচাপ বসে আছে।

ছবিটি একটি ঠাকুর ঘরের ছবি।

ছবিতে একটি ঠাকুরের সিংহাসন দেখা যাচ্ছে।

ছবিটিতে লাল টিশার্ট পরা একজন লোক হাঁটছে।

অফিসটি সুন্দর করে বেলুন দিয়ে সাজানো আছে।

বারান্দার সামনে খোলা চেইন গেট আছে।

গ্রাহকদের ফল পরিবহন করার জন্য প্লাস্টিক রাখা আছে।

একজন কাগজে সামনের জনকে কিছু বোঝাচ্ছেন।

ছবিতে হাতের কাজ রাখি বানানো শেখানো হচ্ছে।